তুমি কি আমাদের আমার school এ junior ছিলা জী জী junior ছিলাম তো junior ছিলাম এখনো চিনতে পারি নি আমাকে হেঁ চিনতে পারছি তো তো বল না কি ভাবে junior ছিলা না ত্যিক আছে আমি ভাব্লেন চিনতে পারেনা নাই অচিন্হ মানুষ থেকে কথা বলতেছেন শিক্ষা বিষয়ে এক আলোচনা

intermidiate হেঁ school college এইখান থেকে ই করছি আমি varsity তে আর এক জায়গা থেকে করা যায় না ওহ আচ্ছা যেমন আমাদের কেমন ছিল আমাদের হচ্ছে ধরো school ছিল আলাদা intermediate র জন্য দিবসের জন্য আবার college হো ছিল আলাদাএকদম varsity আবার চাই আবার সূর্য জন্যে আবার একদম আলাদা উম আচ্ছা অনেক কিছু

অনেক ধরণে সাত তা হয়েছে অনেক ধরণে শিক্ষা বেবস্তা সমুখহী হয়েছেন হেঁ কিন্তু দূরে কোথাও যাওবা হয়ে নি এ সব এক জায়গা তে ছিল এ কেনো দূরে যাতে চাইয়েন না কি দূরে তো যায় ভ্রমণ করতে আপনি কি শিক্ষা গ্রহণ করতে যাবে কেনো জানাই না গ্রামে মানুষ ঢাকা বাড়ি থেকে পড়াশোনা করতে যায় না আপনি কি শহর থেকে গ্রামে আস্তে চাচ্ছেন না আমি আমি বললাম যে সব কিছু আমার হা মানে কাছে ই ছিল আর কি একদম

school college varsity পাস পাশি ছিল একদম সেটা বুঝতে পারছি টা পর পাশাপাশি থাকা ভালো বাবা মা সঙ্গে থাকা যায় বাড়ি থেকে ই school college করা যায় আলাদা ওহ তুমি কি আলাদা থাকো না কি বাসা থেকে ই পড়াশোনা করো না কিছু তো দূরে থাকি আলাদা থাকতে হয়ে ওহ আচ্ছা সেটা দূরে বলতে কিছু তা দূরে বলতে যে varsity বাসা থেকে অনেক দূরে প্রায় এক ঘন্টা মতুন পর মানে যেতে লাগে সকাল আট তা দিয়ে class তো ওখানে থাকা হয়ে ভালো একাএকা ওহ আচ্ছা তো বাসায় আসো কত দিন পর পড়ে আগে যাইতাম এক সফ্তাহ পর পর এখন সারা দিন এখন আসি এক মাস এক মাস পর ওহ আচ্ছা হেঁ এক মাস পর আসি আনো জানা আসা হয়ে না কারণ regular class করতে হয়ে regular class যায় না class এ যাও

ওহ আচ্ছা তুমি hall এ থাকো hall এ থেকেও regular class মানে class এ যায় না এইটা কেমন না আর মঞ্জুস রা দূর দূর থেকে যেমন আমি এইতো দূর দূর থেকে জাই college

ঘুমের উপর কোনো কথা নেই ঘুম থেকে ওঠা পর যে কয়ে তা class অবশিষ্ট থাকে ঐই তা class করা হয়ে ওর ঘুমের মদদে যেটা class থাকে সেই গুলু সব নেই করাহয়ে এইটা আচ্ছা আমাদের topic ছিল educational বাংলাদেশে শিক্ষা বেবস্তা নিয়ে আমরা কথা বলি হেঁ তখন বাংলাদেশের শিক্ষা বেবস্তা আপনার কি রকম মনে হয়ে মধ্যম প্রকৃতি নিম্ন বাসে এইখানে আবার উচ্ছ বাসে আমি মনে পাকিস্তানে অবস্থিত

এখন আহ আমাদের আহ জাফ রিক্যাল সাহেব হচ্ছে class six এর দে উন্নবেগের english এর ছাত্র তারা paragraph বাংলা translate করে লাগিয়ে দিয়েছে এইটা নিয়ে অনেক সমতুলনা হচ্ছে শুনেছে না বিষয়ে এই ক্ষেত্র না তো কি আসলে ব্যাপার তা বোলো দেখি ব্যাপার তা হচ্ছে যে ওনারা অন্য এক জন লেখক বা অন্য কারো content নিয়ে নিজের content মনে করে সেটাকে বাংলায় google translate করে শহর আটো আটো গুরতেধর মদদে ঢুকাই দিয়েছে একটা line এ সংগে আর একটা line কোনো সামবিশটা নেই ওহ আচ্ছা এইটা তো printing হতে পারে না না কি তোমানিত হয়েছে এইটা অবস ই printing mistake কিন্তু printing mistake হলে আপনার এক দিক paragraph তো থাকবে সেটাই এরাকাত বসানে থাকে একটা line এ সাথে সামনে সোটা থাকে হিন্দি printing mistake লোগ ভুল জিনিস তাই কিন্তু সঠিক কথা জিনিস তা এইখানে তো পুরো তাই ঘোল

এখন দেশের উচ্ছ বেবস্তা একটা শিক্ষা বেবস্তা থেকে যেকোন এই রকম পদক্ষে নিতে copyright হবে কি না এইটা তো জানি না যত টুক জানলাম বইই ক্ষেত্রে আপ্নে কে বললাম ওহ আচ্ছা এখন কি করা যাচ্ছে বোলো জানেন আমাদের কিছু বলা নেই তার পরেও রাতে রাতে যে মাথা মাস্তে কোনো কারণ নেই তা তো আছে ই আরও দিন যাবে সব কিছু update হবে না জী জী জী আপনি final year বলতেছিলেন তো তো আপনার final পরীক্ষা কবে এইতো March হবে না তো May এইরকম শুনতেছি

April মাসে ধরো এইতো চলছে আর কি চলছে আর কি আচ্ছা ঠিক আছে সুব্র তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থেকো বিজ্ঞানে অনেক জ্ঞান দিলাম ছোট হয়ে তুমিও ভালো থাকো আপনিও ভালো থাকেন আচ্ছা ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আজকে অসংখ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আধুনিক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি তার তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে ক্রমান্বয়ে বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি খুবই উন্নতি সাধন করেছে এবং দুরশিক্ষা নামক একটি বিষয় চালু হয়েছে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

আধুনিক প্রযুক্তির সাথে প্রযুক্তির মাধ্যমে জ্ঞান দেওয়া হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখনও পরিপূর্ণভাবে বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল তাল মিলিয়ে চলতে পারছে না এর জন্য আর্থসামাজিক ব্যবস্থা বাংলাদেশের সাধারণ মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে এখনও সে মৌলিক চাহিদাগুলো পূরণ করতে না পারার কারণে শিক্ষাব্যবস্থার এমন দ্রগাদুস্ত হয়ে যাচ্ছে আমাদের শিক্ষাব্যবস্থা কয়েকটি স্তর এর মধ্যে স্তরও হচ্ছে

প্রাথমিক প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার স্তর বর্তমানে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রাথমিক শিক্ষা প্রত্যেকটি শিশুকে নিতে হবে বাধ্যতামূলক করা হলেও প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে এখনও বহু পথশিশু থেকে শুরু করে অসচেতন পিতামাতার ছেলেমেয়েরা

এর চেয়ে সবচেয়ে বড় কারণ হচ্ছে অনেক গ্রামের দরিদ্র পিতামাতারা শিক্ষা সম্পর্কে সচেতন নয় তারা মনে করে যদি তাদের ছেলেমেয়েরা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 আমাদের দেশের উচ্চশিক্ষার উচ্চশিক্ষিত মহলে উচিত তাদেরকে সানিধ্য চেতনার মানুষ হিসেবে গড়ে তোলা কিন্তু প্রাথমিক শিক্ষার যে বিষয়গুলো থাকে এখনও প্রাথমিক শিক্ষার সে বিষয়গুলো যথাযোগ্যভাবে হয়ে উঠছে না

দারিদ্রতা, দরিদ্রতার কারণে একজন গ্রামের, গ্রামের স্কুল বা প্রাথমিক বিদ্যালয়গুলোতে সেভাবে শিক্ষাব্যবস্থা তাদেরকে করতে পারে নাই আমরা যদি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বেঁধে রেখে আমাদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, নিম্নমাধ্যমিক, উচ্চশিক্ষা স্তরের দিকে দৃষ্টিপাত করি তা আমরা দেখতে পাই এই শিক্ষাস্তরগুলো এই শিক্ষাব্যবস্থার সাথে জড়িয়ে আছে কারিগরি শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের শিক্ষাব্যবস্থার অনেক ডিগ্রি ধারি শিক্ষা ছাত্র থাকে, কিন্তু কারিগরি প্রশিক্ষনের অভাবে তারা কর্মক্ষেত্রে যথাযথ সুযোগ এবং সেভাবে তারা কাজ করতে পারে না বিশেষ করে আমাদের উচ্চশিক্ষার স্তর ত্রুটিপূর্ণ এখন একজন সাধারণ শিক্ষার্থী সে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করার পরেও সময় বেকার থাকছে, এবং বেকারত্ব আমাদের শিক্ষাব্যবস্থার জন্য খুবই বড় একটি অভিশাপ আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থার ফলে আমাদের উচ্চশিক্ষকদের মধ্যে বাড়ছে হতাশা কারণ তারা পড়ালেখা শেষ করার পর নির্দিষ্ট সময়ের বেকার থাকছে, এক্ষেত্রে পরিবার থেকে হতাশা, সমাজ থেকে হতাশা, চারদিকে চাপ তাদেরকে ভিন্ন দিকে প্রবাহিত করে আমি মনে করি আমাদের যুবকদের হতাশার ক্ষেত্রে শুধু শিক্ষাব্যবস্থায় নয়, আমাদের চাকুরির অপ্রতুলতা এবং নাগরিক অসচেতনতা

তাহলে তারা শুধু একটি নির্দিষ্ট চাকুরীর জন্য না দৌড়িয়ে তারা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন দিকে তাদের নিজেদের ক্যারিয়ার গড়তে পারতো রাষ্ট্র কর্তিত ঠিক, উচিত আমাদের শিক্ষা ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থাকে বাদ দিয়ে বৈশ্বিক, আধুনিক, আইসিটি তথ্যপ্রযুক্তির যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষাখাতকে এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশ এতিমধ্যে যথেষ্ট আইসিটি ক্ষেত্রে তাদের সাফল্য দেখিয়েছে কিন্তু বাংলাদশেরএখনও যে

আমাদের সমাজ উচ্চশিক্ষিত যুবক যুবতীদের কাছ থেকে আশা করে গবেষণা, দেশের জন্য সম্মান কল্যাণজনক কোনো কিছু উদ্ভাবন কিন্তু লক্ষণীয়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

এই অপ্রতুলতা গচ্ছাতে অক্ষম হলে আমরা একটি পঙ্গুক্ত যা থেকে এই শিক্ষাব্যবস্থার কারণে আমাদের দেশের সাধারণ শিক্ষার্থী, তারা নির্দিষ্ট একদিকে তাদের মনস্থির করা থাকে যে তাদেরকে যেভাবেই হোক বিসিএস অথবা যেকোনো একটা চাকরি পেতেই হবে, এক্ষেত্রে তাদের মনন, তাদের মানসিকতা এগুলোর কোনো পরিবর্তন হয় না আমাদের দেশের উচ্চশিক্ষার ত্রুটিপূর্ণতার ঠিক উদাহরণ দেওয়া যাক, যেমন আমাদের উচ্চশিক্ষার যেকোনো একটি শাখা হচ্ছে যে কোনো একটু নির্ধারিত বিষয় অবলম্বন করে চার বছরের স্নাতক সম্পন্ন করার পর যে আমাদের চাকুরীর ক্ষেত্র, এখানে সম্পূর্ণ বিপরীতধর্মী শিক্ষাব্যবস্থা চালু রয়েছে যাকে আমরা বলতে পারি সৃজনশীলতা বিরোধী এবং মুখস্ত নির্ভর শিক্ষাব্যবস্থা এখন বর্তমান সময়ে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করার মাধ্যমে, একটি নির্দিষ্ট প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার মাধ্যমে, একজন সাধারণ শিক্ষার্থীকে তাকে একটি বিশ্ববিদ্যালয়ের আসন পেতে হচ্ছে কিন্তু,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 আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থার আরও একটি উদাহরণ দেয়া যাক, যেমনটা একজন বুয়েট এর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার হওয়া উচিত একজন প্রকৌশলী যে তার দেশ, জাতি, রাষ্ট্রকে বহির্বিশ্বের সামনে উপস্থাপন করবে কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা পড়লে দেখতে পাই সেও বর্তমান সিভিল সার্ভিস এর প্রতি সিভিল সার্ভিস এর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দৌড়াচ্ছে, এক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় একজন সাধারণ প্রকৌশলী, কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তার প্রকৌশল অধ্যয়ন শেষ করার পরে তার নির্দিষ্ট কর্মক্ষেত্র আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে হয় না যার কারণে সে তার চাকুরীর ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সে এদিকে বেশি ঝুঁকে পড়ছে এই ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থার জন্য দায়ী আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রব্যবস্থা এবং সচেতন গোষ্ঠীর অবহেলা তাবে এক্ষেত্রে আরও একটু বিষয় লক্ষণীয়, আমাদের দেশের উন্নত আমাদের দেশের যে সকল আধুনিক মানের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এসকল বিশ্ববিদ্যালয়ের অনেক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 তারা আমাদের দেশে, আমাদের দেশের সাধারণ মানুষ বা আমাদের দেশ, জাতি তাদের কাছ থেকে আরও অনেক বিষয় আশা করেন, কিন্তু তারা এদিকে ঝুঁকছে না, তারা সেখানেই settle হয়ে যাচ্ছে শিক্ষা ত্রুটিপূর্ণ ব্যবস্থা আমাদের দেশের তরুন তরুণীদের আত্তহনন এর দিকে ঠেলে দিচ্ছ কিন্তু তারা যদি এ সকল একজন সাধারণ শিক্ষার্থীকে যদি চাকরির জন্য প্রস্তুত না করে তাকে মনন, মানসিকতা, সৃজনশীলতা, মানুষ হওয়ার জন্য তাকে শিক্ষা দেয়া হতো, তাহলে এই আত্তহত্যার দিক থেকে তারা ফিরে আসতো আমাদের দেশের শিক্ষাব্যবস্থার গবেষণার জন্যে আর্থিক বরাদ্দ তেমন দেওয়া হয় না, যার দারুণ শিক্ষার্থীরা আজকাল গবেষক হতে চায় না এবং একটি অসুস্থ প্রতিযোগিতার দিকে দৌড়িয়ে নিজেদের আত্তহননের পথকে বেঁছে নেয় এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দেশে বুদ্ধিজীবী সম্প্রদায়, শিক্ষাবিদ এ এসব সম্প্রদায় তাদেরকে অনুপ্রাণিত করতে পারতেছে না আমাদের উচিত আমাদের সামাজিক চেতনা ভাবনা পরিবর্তন করা, পরিসংশোধিত করা, নতুন ভাবনা সংযোজন করা

যে পরিমাণ বেতন এবং ভাতা দেওয়া হয়, তো অন্যান্য চাকুরীর তুলনায় খুবই নগণ্য, যার কারণে এদিকের আরও বেশি নজর দেওয়া উচিত

কিন্ত আমরা শুরু থেকেই ইংরেজি পড়তেছি, কিন্তু এখনও আমরা ইংরেজি পড়ার মাধ্যমে, আমরা সেভাবে ইংরেজি ভাষার প্রতি দক্ষ হয়ে ওঠতেছি না যার কারণে আমরা পরীক্ষার একটি নির্দিষ্ট পরীক্ষায় পাস বা উত্তীর্ণ হওয়ার জন্য আমরা ইংরেজি পড়ি আগামীর বিশ্ব তথ্যপ্রযুক্তি নির্ভর আমাদের দেশের শিক্ষার্থীদের, তরুণ তরুণীদের তথ্য প্রযুক্তিতে

এবং তথ্য, তথ্যপ্রযুক্তির মাধ্যমে সম্মানিত করার জন্য বাংলাদেশ সরকারকে তথ্য এবং প্রযুক্তি খাঁতে আরও বেশি বিনিয়োগ করতে হবে শিক্ষাবিদদের শিক্ষার্থী বান্দব শিক্ষাব্যবস্থা প্রচলন করতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আধুনিক গবেষণাগার তৈরি করতে হবে যাতে সেখানে তাদেরকে শেখানো হবে, তারা চাকুরীর জন্য প্রস্তুতি নিবে না, তারা যে সাধারণ কোনো চাকুরীর জন্য নয় তারা তাদের মনন যাতে উম মনন এবং মেধাশীল একটা পরিচয় দিবে আমাদের সর্বোপরি শিক্ষাখাত সম্বন্ধ্যে সচেতন হওয়া প্রয়োজন এবং শিক্ষাই পারে একটি জাতিকে আধুনিক সভ্য উন্নত জাতিতে পরিনত করতে। রাষ্ট্র কর্তিক আরো গুরুতর সচেতনা জাগিয়ে তুলতে হবে । এক্ষেত্রে ভিবিন্ন ভাবে ক্যাম্পেইন করে প্রচারণা চালানোর জন্য খুবই জরুরী। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক মান সম্মত গুনগত মান সম্পন্ন করে এ ক্ষেত্রে গতানুগতিক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

কি করছো?

হ্যাঁ করলাম। ওই আহ ষ্টার ইন্স্যুরেন্স যেটা আছে, ওটাই করলাম। আহ যাক ভালো করেছ। আর কত কী premium লাগছে? ওটা ওই সাড়ে ছশো টাকা মতো লাগছে মাসে মাসে

উহ বুঝলাম না ষ্টার হেল্থ কিন্তু ভালো number one insurance company health insurance company উহ এদের কিন্তু premium টাও তুলনামূলক কম আর coverage টাও অনেকটাই বেশি। যেগুলো বাকি others company গুলো আছে ওদের তুলনায়। তবে মানে সবচেয়ে বেশি সুবিধা যেটা মনে হল, যে মানে যদি টাকা থেকে গেল দেখলাম যে, লাগল না এই বছরে ওতোটা টাকা, তখন পরের বছরে দেখলাম যে, premium অনেকটাই আর কি

আচ্ছা আচ্ছা। হ্যাঁ তাহলে তো অনেক সুবিধাই হলো। আর এই আহ health insurance এর এই যে যে, ষ্টার হেল্থ এর কথা বলছো,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

তো আহ তুমি কি একাই আহ premium এর মধ্যে হলে? না বাড়ির family কেও নিলে?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

আহ PIN করা থাকলে আরকি এপোলোতেও আরকি সুবিধা পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কাছাকাছি কাছাকাছি hospital যদি পাওয়া যায় তাহলে তো অনেক ভালো। কারণ বাড়ির পাশে হটাৎ করে যদি কোনোকিছু ভর্তি হতে হয় কোনোকিছু আহ রোগের জন্য। তাহলে তো যদি সেখানে scheme পাওয়া যায় তাহলে তো অনেক সুবিধাই। হম হম মানে আপলোটা একদমই কাছে ও. ই অটোয় দশ মিনিট মতন লাগে। আর বড় hospital সুবিধা পেয়ে যাবো।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

হ্যাঁ এখন তো চারিদিকে vaccine চলছে। vaccine নিয়েছি একটা dose হয়েছে। বাকি এখনো একটা dose বাকি রয়েছে।

হ্যাঁ আমার আহ মোটামুটি সব নেওয়া হয়ে গেছে। ওই প্রথম lot এই নিয়েছিলাম। আহ যখন উম প্রথম lot এর vaccine আসে তখনই নিয়েছিলাম। মোটামুটি তিনটে dose complete হয়ে গেছে। booster dose যেটা চলছিল সেটাও complete করে নিয়েছি। ও আচ্ছা বাড়ির সবার complete হয়ে গেছে? হ্যাঁ বাড়ির সবারই মোটামুটি complete হয়ে গেছে। সব একসঙ্গেই নিয়েছি। মানে ওই বাবাদের আহ department থেকেই দিচ্ছিলোতো? তো তখনই আমাদের আহ প্রথমেই দিয়ে দিয়েছিলো।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটু hospital এ গেলে বা আহ অঞ্চল পৌরসভা এই সমস্ত গুলোতে গেলে একটু সাধারণ লোকে যায় তো? বেশি ভিড় হয়। তো সেখানে তো লাইন পড়বেই আর লাইন লেগে লাগিয়ে

একটু তো অসুবিধা হবেই। উম আমার আবার এই আহ date আছে। সামনের সপ্তাহেই আরেকটা dose এর date আছে। হম হম না vaccine এর vaccine টা নিয়ে নাও। vaccine টা নেওয়া খুব আহ দরকার। vaccine টা নেওয়া দরকার কিন্তু মানে কাজ কি হবে? paper এ তো দেখছিলাম যে, বিহারের একজন নাকি তেরো বার মতন vaccine নিয়েছে।

এইগুলো তো মানে ঠিক হচ্ছে না।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 আহ মেয়াদ কিন্তু বেশি দিন নেই। ওই পনেরো থেকে বিশ দিন। কি hardly হলে এক মাস। এক মাসই কাজ করবে। তারপরে কিন্তু কাজ করবে না। actually এটাতো vaccine বলতে এইটাকে বলছে নাকি হচ্ছে উম Immunity booster মানে আমাদের শরীরে যে immunity আছে সেটাকে নাকি boost করছে বাড়াচ্ছে। তো এইটাই তো বলছে আরকি বিশেষজ্ঞরা। তো তো আমার মতে হয়তো immunity টা কে বাড়িয়ে হয়তো ওই আহ corona টোরোনা রোগ আর বাকি রোগগুলো যাতে না ধরে, হ্যাঁ? আমাদের তো main ব্যাপার সর্দি, কাশি, জ্বর এইগুলো থেকেই তো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

ওষুধ খাওয়ার দরকার পড়বে না তখন লোকে অত ভয় পাবে না। কারণ প্রথম প্রথম দিকে যে পরিমানে লোকে ভয় পাচ্ছিলো, এখন কিন্তু সেই জিনিসটা নেই। আহ লোকে কিন্তু এখন আহ জাগ্রহ হয়ে গেছে বা জেনে গেছে যে